আর বাউন্ডারি -র পাশে অনেকগুলি সবুজ গাছপালা দেখা যাচ্ছে।

আর বসে একটি ছেলে ওয়েট লিফ্টিং করছে আর ওই দূরে--

রোডের -এর পাশে রাখা আছে পাশেই জঙ্গল রয়েছে গাছপালাতে ভর্তি।

পাটা বানিয়ে প্ল্যাটফর্ম করা হয়েছে পাটা দিয়ে এখানে কিছু লেবার রয়েছে লেবার -রা কাজ করছে।

এটি একটি রেস্টুরেন্ট -এর চিত্র যেখানে অনেকগুলো টেবিল দেখতে পাচ্ছি টেবিল অ্যাপ্রন দিয়ে ঢাকা।

এখানে একটি জিম সেন্টার দেখা যাচ্ছে জিম সেন্টার -এর মধ্যেই অনেক রকম জিম -এর মেশিন রয়েছে ওয়ার্কআউট করার জন্য।

ঝোলার জন্য কিছু মেশিন রয়েছে ঘু তারপরে ঘুসি মারা বক্সিং করার জন্য কিছু মেশিন রয়েছে।

যেখানে নানারকম গ্রসারি জিনিস ফাস্টফুড -এর জিনিস স্ন্যাকস -এর জিনিস--

আরও অনেক কিছু রয়েছে যেখানে একজন মহিলা একজন দুটো বাচ্চা কিছু দেখছে কেনাকাটি করছে।

এটি একটি শপিং মল -এর দুটো র‌্যাক দেখতে পাচ্ছি এখানে কিছু কসমেটিক্স -এর জিনিস এখানে ফেসওয়াশ নানা রকমের ফেসওয়াশ আছে।

এখানে একটি পুকুর দেখতে পাচ্ছি যে পুকুরে--

একটা সিমেন্ট দিয়ে মিস্ত্রিরা কাজ করছে এখানে।

এটি একটি সেলুন -এর বাইরের গেট দেখতে পাচ্ছি যেটির নাম পাল দাঁড়ি স্পা এন্ড সেলুন ।

এখানে এ দেখতে পাচ্ছি একটি ব্র্যান্ড নিউ গাড়ির শোরুম যেখানে অনেক ব্র্যান্ড নিউ গাড়ি রাখা রয়েছে।

এ_সি আছে ওপরে কার্টেন দিয়ে জানালা ঢাকা দেওয়া আছে।

যেখানে অনেক কসমেটিকস নানা রকম ব্র্যান্ডের -এর রাখা আছে সাজিয়ে।

আরেকটু পাশেই একটি সাদা ছোটর মতো মন্দির রা করা আছে।

এ ঘেরা জায়গা দেখছি তার মাঝ দিয়ে একটি ঝর্না বয়ে--

এখানে একটি কনস্ট্রাকশন -এর কাজ চলছে বিল্ডিং বানানোর।

সামনে একটা বিল্ডিং দোতলা অব্দি তোলা হয়ে গেছে ছাদ ঢালাই হয়ে গেছে।

যেখানে জিম -এর অনেক রকমের মেশিন রয়েছে কার্ডিও করার জন্য মেশিন ।

পিছনে লাইট -এর সরঞ্জাম আর ফুলের সরঞ্জাম দেখা যাচ্ছে।

কম্পানি -এর হোর্ডিং দেখতে পাচ্ছি যে কম্পানি -এর নাম হচ্ছে বাসুদেব অ্যান্ড --

চিত্র যেখানে একটি ছেলে দাঁড়িয়ে আছে আর দূরে একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে।

এই স্টিল -এর ট্রে -এর ওপর কিছু জিলেপি ভাজা রয়েছে।